সাইড -এ একটি আলমিরা রয়েসে আলমিরা -এর মদ্যে অনেকগুলা কসমেটিক বস্তু রয়েসে।

রাস্তার মধ্য ওহানে ছোট্ট দেওয়াল দেওয়া রয়েসে সাইডে একটি সাদা রঙ্গের গাড়িও রয়েসে।

সামোনে অনেকজন মানুষও রয়েসেন ।

শোকেসটির মইধ্যে অনেকগুলা বল রাখা রয়েসে নীচের দিকে অনেকগুলা কাপড় রাখা রয়েসে আর অনেকগুলা তালার মতো রাখা রয়েসে।

সাইড দিকে অনেকগুলা বেলুনও লাগানো রয়েছে।

দোকানের মইধ্যে অনেকগুলা পাইপ রাখা রয়েসে উপরের দিক থেকে জুলিয়ে আর অনেকগুলা জারুও রাখা রইসে।

সামনে আরও একটি মেশিন দেখতে পাচ্ছি সামনে একজন ব্যক্তিও রয়েসেন।

এই সোবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে একটি ক্লাস রুম রয়েসে।

টেবিলগুলা কাটের তৈরি নিচের দিক লোহার।

রাস্তার কিনারে অটো বন্দ করে রাখা রয়েসে।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্চে যে একটি গরের বারান্দার মদ্যে দুইটি কুকুরকে দেখা যাচ্চে ।

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে যে সামনে একটি দোকান রয়েসে।

দোকানের বিতরে একজন মানুষকেও দেখতে পাওয়া যাচ্চে।

এই ছবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে একটি সাইকেলের দুকান রয়েসে।

টেবিলের ওপর রাখা আসে এ সর্ষের বোতল উপরের দিকে ফেন লাগানো রয়েসে।

সাইডের দিকে গ্লাস লাগানো রয়েসে গ্লাসের মইদ্যে অনেকগুলা সুস্বাদু খাবারের ফটো রয়েসে।

দুটি বাটির মধ্যে দুটি খাবার রাখা রয়েসে এই দুইজন ব্যক্তি খাচ্ছেন।

আরও অনেকগুলা মানুষের গরও দেখা যাচ্চে চারিদিকে অনেক বড় বড় গাসপালাও রয়েসে যেটি দেখে খুবই সুন্দর --

দোকানটির মধ্যে অনেকগুলা কাপড় রাখা রয়েসে শোকেজের মধ্যে শোকেজগুলা কাঠের তৈরি।

সামনে দুজন ব্যক্তি ফ্ল্যাটের মধ্যে বসে রয়েছেন।

একটি কার উপরের দিকে রাখা রয়েছে কারটির একটি চাকা খোলা রয়েছে কারটির নীচে দুজন ব্যক্তি রয়েছেন সামোনে একটি বাস্কও রাখা রয়েছে।

লেটের মইধ্যে অনেকগুলা জলও দেখা যাচ্ছে।

বিতরে অনেকগুলা প্লাস্টিকের চেয়ার রাখা রয়েছে যেটি লাল রঙের।

ব্লুটারটি রাখা রয়েছে একটি শোকেযের উপর।

টেবিলের ওপর আরো অনেকগুলা বইখাতাও রয়েসে একটি মোবাইলও দেখা যাচ্ছে।

উপরের দিকে বড় একটি পোস্টারের মইধ্যে লেখা রয়েছে এম_এস থাপাদার ফেব্রিকেশন ।

সেলেটির সামনে একটি বাস্ক রয়েসে বাস্কর উপরে অনেকগুলা বোতল রাখা রয়েসে।

দোকানটির উপরে বড় একটি পোস্টার লাগানো রয়েসে পোস্টার -টির মদ্যে ল্যাখা রয়েসে গ্রাহক সেবা কেন্দ্র।

সাইডের দিকে অনেকগুলা গ্লাসের দেখা যাচ্ছে দরজা রয়েছে।

শোকেসটি কাঠের তৈরি নিচেও আরো শোকেজ রয়েসে।

সামনের দোকানে বড় একটি পোস্টার লাগানো রয়েছে যেটির মধ্যে লেখা রয়েছে ইউনিক্স।

ওপরে একটি টিভি -র ছাতাও রয়েছে নিচে অনেকগুলা মানুষ বসে রয়েছেন।

এই সবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে সামনে একটা রাস্তা রয়েসে।

আশ্রমের মইধ্যে অনেকগুলা ডেক্স ব্রেঞ্চ রয়েসে যেগুলো লোহা এবং কাঠ দিয়ে তৈরি।